এটি একটি অনুষ্ঠান বাড়ির সেখানে দেখা যাচ্ছে খুব সুন্দর করে বেলুনদের সাজানো রয়েছে এবং কিছু চেয়ার রয়েছে এবং সাইড -এ --

কিছু মিস্ত্রিরা বাড়ি তৈরি করছে। মাথার নিয়ে বালি নিয়ে যাচ্ছে।

এখানে দেখা যাচ্ছে স্টেজ সাজানো আছে সেখানে সান্টার কজ সেজে একজন দাঁড়িয়ে রয়েছে এবং তিনটি মেয়ে সাইডে দাঁড়িয়ে রয়েছে এবং বেলুন দিয়ে সাজানো রয়েছে এবং নিচে একজনা বক্তৃতা বলছে।

এবং পশে একজনকে দেখা যাচ্ছে নিত্য ব্যাক্তি বসে রয়েছেন এবং সাইডে কিছু ফুল দিয়ে--

এরপরে দাঁড়িয়ে রয়েছে এবং সেই জায়গাটিতে একটি নারকেল গাছ দেখা যা--

হচ্ছে এবং সেখানে কাজ মাজ চলছে এবং সেখানে এটি দেখা যাচ্ছে একজন আইসক্রিম বিক্রেতা আইসক্রিম বিক্রি করছে করছে বাচ্চারা সেখানে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে।